চারদিকে গাছপালা দেখা যাচ্ছে বিভিন্ন বাড়িও দেখা যাচ্ছে এবং আকাশে আছে আকাশের রঙটাও এখানে সাদা রকমের দেখা--

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে একজন মানুষ আছেন যিনি শিক্ষা দিচ্ছেন যিনি সার্থক ফাউন্ডেশন থেকে এসেছেন।

এবং বাচ্চাদেরকে পড়াচ্ছেন অনেক ছাত্র-ছাত্রীরা আছেন এইখানে যারা বিভিন্ন রকমের ড্রেস পরে আছেন এবং বোর্ড -টার পাশে--

এবং সেই দরজাতে অনেক রকম এডভার্টাইজ দেওয়া আছে পাশে একটা সবুজ রঙের গাছ দেখতে পাচ্ছি এবং গাছের পাশে একটা চারচাকা গাড়ি রাখা আছে গাড়িটির রং সাদা।

যেটা হলুদ রঙের এবং তার যে মাঝখানে যে লাঠিটা আছে সেটা হচ্ছে নীল রঙের পাশে অনেক--

এখানে একটা দোকান দেখা যাচ্ছে আঃ দোকানের লাইট জ্বলছে এই মুহূর্তে এবং সেখানে একজন ভদ্রমহিলা বসে আছে যিনি--

এবং সেখানে এ_ সি ও লাগানো আছে এ_সি এর নীচে জানালা আছে এবং --

এখানে একটা দোকান দেখা যাচ্ছে যেটা সম্ভবত লুচি তরকারির দোকান যেখানে এ্যা প্লেট -এর উপরে কিছু রুটি রাখা আছে।

একটাতে সবুজ রঙের ভালো লাই লাইটও -ও দেওয়া আছে এবং এইযে প্যান্ডেলটা -টা আছে--

তারা লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবং একটা সার্কেল বাদে একটা সার্কেল -এ তাদের কিছু একটা জিনিস রাখা আছে গোল রাউন্ড আকারে এবং--

এবং মুর্তিটার পাশে একটা গেট আছে এবং অনতি দূরে কিছুটা দূরেই অ্যা কিছু মানুষ যারা হেঁটে চলে বেড়াচ্ছেন নিচটা প্লাস্টার করা সিমেন্ট --

ও কিছু ছেলে আছে যারা জিম কাজ করছে এবং একটা ছেলে সাদা রঙের একটা ডোরা কাটা গেঞ্জি পড়ে আছে।

এখানে একটা ঘর দেখা যাচ্ছে ঘরটার যে দুটো দেওয়াল দেখা যাচ্ছে এখানে সেটা বাই কালার করা।

এবং যে সেই যে টেবিল -টা আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার -এর এবং তার পাশে যে চেয়ার -গুলো আছে--